plotting 2d graphs এর spoken tutorial আপনাদের স্বাগত
ধরুন আপনার কম্পিউটারে scilab সংস্থাপিত করা হয়েছে এখানে plots নিয়ে আলোচনা করব
scilab বিভিন্ন ধরনের 2d এবং 3d plots বানানো এবং কাস্টমাইজ করার অনেক উপায় দেয়
অনেক সাধারণ charts the scilab এ বানানো যেতে bar the নিম্নরূপ: xy plots contour contour plots 3d plots histograms bar charts ইত্যাদি
এখন আপনার scilab console window খুলুন
আমি commands cut এবং paste করতে plotting sce file ব্যবহার করব
in আমি সমান অন্তরালের পয়েন্টের একটি ক্রম তৈরি করি
এই linspace linspace command দ্বারা করা যেতে পারে যা linearly equally spaced vector বানায়
উদাহরণস্বরূপ
x 1 থেকে 10 এর মাঝে রৈখিক সমান অন্তরাল যুক্ত 5 পয়েন্টের সাথে একটি row row vector
একইভাবে y 1 থেকে 20 এর মাঝে সমান অন্তরাল যুক্ত 5 পয়েন্টের সাথে একটি row row vector
linspace এর উপর অধিক তথ্য help ডকুমেন্টেশন থেকে প্রাপ্ত করা যেতে পারে
আমরা এখন plot ফাংশন ব্যবহার করে arguments x এবং y we সাথে graph বানাবো
এটি সেরকম যেমন ম্যাটল্যাবে ব্যবহার করেছি
plot x y x এর সাথে y এর একটি graph বানায় যেমন আপনি দেখেন
লক্ষ্য করুন যে graphics window 0 থেকে লেবেল করা হয়েছে
আমরা xset ফাংশন ব্যবহার করে অন্য graphic window খুলবে
আমি এটি বন্ধ করব
xset ফাংশন cut করুন scilab এ paste করুন enter টিপুন
আপনি graphic window সংখ্যা 1 দেখবেন
উল্লেখ্য যে এই ফাংশনকে window এবং 1 নামক দুটি arguments দেওয়া হয়েছে
পরবর্তী graph এই window বানানো হবে
scilab for জন্য plot 2d 2d graphs বানাতে ব্যবহৃত একটি native ফাংশন
plots 2d command x এর সাথে y এর graph বানায় যেমনকি আপনি দেখেন
লক্ষ্য করুন এখানে স্টাইল নামক তৃতীয় argument রয়েছে
এটি প্লটের প্রদর্শন প্রয়োজন অনুযায়ী করতে ব্যবহৃত হয়
স্টাইলের positive ভ্যালুর জন্য বিভিন্ন রঙের সোজা curve রয়েছে যেমন আমার ক্ষেত্রে 3 for জন্য সবুজ রয়েছে
স্টাইলের ডিফল্ট value হল 1
negative ভ্যালুর জন্য নিজে থেকে graphs আঁকার চেষ্টা করুন এবং প্রদর্শনে অন্তর দেখুন
চতুর্থ argument পাস করে আমরা x এবং y অক্ষের জন্য শুরুর এবং শেষের পয়েন্ট set করতে পারি
এটিকে rect বলা হয় যেমনকি আপনি দেখেন
আমার কাছে x অক্ষ 1 থেকে শুরু হয়ে 10 পর্যন্ত এবং y অক্ষ 1 থেকে 20 পর্যন্ত রয়েছে
rect command argument ক্রম হল xmin ymin xmax এবং ymax
এখন আমরা টাইটেল অক্ষ এবং legends সম্পর্কে শিখি
অক্ষ labels করতে এবং প্লটের শিরোনাম দিতে আমরা commands টাইটেল labels এবং labels ব্যবহার করতে পারি
আমি commands এই set cut করব এবং console paste করব enter টিপুন
আপনি দেখবেন যে xঅক্ষকে x y অক্ষকে y এবং graph এর শিরোনাম my টাইটেল my title লেবেল করা হয়েছে
আপনি প্লটের শিরোনাম এবং অক্ষ 3 এর বদলে single command দিয়ে চান তাহলে
for জন্য আমরা সকল 3 arguments সাথে xtitle command ব্যবহার করতে পারি
আমি এই command cut করব এবং scilab এ paste করব enter টিপুন
এখন আপনি দেখেন যে x অক্ষের label হল x অক্ষ y অক্ষ এবং শিরোনাম হল my title
clf ফাংশন the আমি এখন লিখছি graphic window খালি করে দেবে যেমনকি আপনি দেখেন
একই graphic window বিভিন্ন graphs বানাতে এটি দরকারী
আমি এই window বন্ধ করব
কখনও কখনও আমাদের একই plot ডেটার দুটি sets তুলনা করা দরকার যা হল x ডেটার একটি sets এবং y ডেটার দুটি sets
এখন এর জন্য একটি উদাহরণ দেখি আমি নীচে যাবো
linspace we উপর আমরা row vector x অক্ষের পয়েন্ট পরিভাষিত করব
একটি ফাংশন পরিভাষিত করি
y1 = x square
x এর সাথে y1 plot করুন
আরেকটি ফাংশন y2 = 2x square পরিভাষিত করুন
x এর সাথে y2 plot করুন
আমরা আমাদের graph label এবং শিরোনামও দেবো
লক্ষ্য করুন যে curve প্রদর্শন বদলাতে আমার plot ফাংশনকে অতিরিক্ত commands 0জিরো মাইনাস এবং +প্লাস মাইনাস দিয়েছি
এই arguments plot2d ফাংশনের অংশ নয়
এটি শুধু plot ফাংশনের সাথে ব্যবহার করা যেতে পারে
আমি এই commands set copy করব এবং scilab console paste করব
আপনি graph দেখেন
এটি জানতে এটি বেশ সহায়ক হবে না কি যে কোন curve কোন ফাংশনের সাথে যুক্ত
এটি legend legend command ব্যবহার করে পাওয়া যেতে পারে যেমন আপনি দেখেন
0curve ফাংশন y1 = x square প্রদর্শন করে এবং +ফাংশন y2 = 2 * x ^ 2 y2 = 2x square প্রদর্শন করে
আমি এই graphic window বন্ধ করব
এখন আমরা plot2d demos demos এবং subplot subplot ফাংশন সম্পর্কে আলোচনা করব
scilab তার সকল মেন ফাংশনের জন্য demos প্রদান করে
plot2d এর demos demonstration ট্যাব থেকে দেখা যেতে পারে
graphics a টিপুন 2d _ 3d plots টিপুন এবং প্রদত্ত বিভিন্ন demos থেকে demo demo নির্বাচন করুন
আমি plot2d তে টিপব
আপনি demo graph দেখবেন
এখানে view code বোতামে টিপেও এই graph জন্য code দেখা যেতে পারে
এই link mac os এ খোলে না কিন্তু এটি windows এবং linux কাজ করে
তবুও mac এ code directory মাধ্যমে দেখা যেতে পারে
এখন terminal যাই
বর্তমানে আমি scilab 52 এর demos ডিরেক্টরিতে রয়েছি যেমনকি এখানে দেখেন
এই directory সম্পূর্ণ path এখানে দেখানো হয়েছে
আমি উপলব্ধ demos তালিকা দেখতে ls লিখব যেমন আপনি এখানে দেখেন
তারপর আমরা 2d _ 3d _ plots directory চয়ন করব এবং enter টিপব
sce files উপলব্ধ বিভিন্ন demo code দেখতে আবার ls লিখুন
আমরা demo জন্য code দেখবো যা আমরা আগেই দেখেছি
লিখুন more plot2d demo dem sce এবং enter টিপুন
এখানে আপনি plot2d ফাংশনের demo graph জন্য code দেখেবন
আমি টার্মিনাল বন্ধ করব
একইভাবে অন্য ডেমোস দেখে scilab যাচাই করতে পারেন
এখন আমরা subplot ফাংশন সম্পর্কে আলোচনা করি
the window সাবwindow একটি matrix বিভাজিত করে
এই ফাংশন বুঝতে আমরা scilab we 2d graphs বানাতে demos ব্যবহার করব
উদাহরণস্বরূপ আপনার console লিখুন plot2d এবং এই ফাংশনের জন্য demo plot দেখুন
আমি এই window বন্ধ করব
subplot command graphics window subplot command প্রথম দুটি arguments দ্বারা প্রদর্শিত সাবwindow 2 by 2 matrix বিভাজিত করে
তৃতীয় argument সেই বর্তমান window দেখায় যাতে সেই plot বানানো হবে
এই সম্পূর্ণ commands set scilab console copying করে আমি এটি নিস্পাদিত করব
একটিই plots window 4টি plots দেখতে পারেন
প্রাপ্ত plot আপনার কম্পিউটারে image হিসাবে সংরক্ষণ করা যেতে পারে
graphic window graphic window টিপুন file মেনুতে file menu যান export to export to চয়ন করুন
আপনার প্লটকে উপযুক্ত শিরোনাম দিন
আপনার file সংরক্ষণ করতে একটি নিয়ত folder চয়ন করুন
file ফরম্যাট চয়ন করুন যাতে আপনি আপনার image দেখতে চান
আমি jpeg ফরম্যাট চয়ন করব এবং save এ টিপব
image খুলতে directory থেকে browse করুন এবং এবং নিশ্চিত করুন যে এটি সংরক্ষণ করা হয়েছে কি নয়
এটি scilab এ plotting এর এই tutorial শেষে আনে
scilab এ অনেক অন্যান্য ফাংশন রয়েছে যা অন্য tutorials বলা হবে
scilab এর links দেখি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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য